দুটি বাটিতে চাউমিন দ্যাখতে পাচ্চি দুটি কফির কাপও রয়েছে ওখানে।

এখানে আমি দেখতে পাচ্ছি কয়েকটি দুকান।

এই দুকানের সামনে রয়েছে একটি বড় সাইনবোর্ড ।

পাশে একটি গাড়ি দেখতে পাচ্ছি।

একজন লোক ওখানে টুলের মইধ্যে বসে রয়েছে।

তার মাতায় একটি টুপি দেখতে পাচ্ছি তার চোখে একটি চশমা রয়েছে।

এখানে আমি দেখতে পাচ্ছি একটি রুম এই রুমের মইধ্যে একটি টেবিল টেনিস রয়েসে।

এখানে আমি দেখতে পাচ্ছি একটি দুকান।

কয়েকটি বেলুন দিয়ে ফুল দিয়ে এই রুমটি সাজানো রয়েছে।